এটিএমটির পাশে একটি ছাইকেল রয়েছে।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

পাশে সবুজ রঙের ঝোপঝাড় দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি মাছের বাজার দেখতে পাচ্ছি।

লাল কালো রঙের চেয়ার দেখ দেখতে পাচ্ছি।

সে একটি হাফ ভিটি রয়েছে।

বউটি হলুদ কালারের শাড়ি পরে রয়েছে।

এটি একটি ডেকোরেশনের দোকান রয়েছে।

পুরুই কিছু যন্ত্রপাতি পড়ে রয়েছে।

স্টেডিয়ামটি গ্রীল দিয়ে ঘেরা রয়েছে।

এখানে একটি কোচিং সেন্টার দেখতে পাচ্ছি।

আকাশে পরিষ্কার মেঘ জমে রয়েছে।

বিল্ডিংটির নীচে একটি দোকান রয়েছে।

আবাসন স্থান টির সামনে একজন টিকিট -এর দোকান দিয়েছে।

এখানে একটি হোস্টেল দেখতে পাচ্ছি।

হোস্টেল টির সামনে একটি বাইক রয়েছে। বাইক টির রঙ কালো রঙের।

একটা কাঁচের টেবিলের ভিতরে চশমা গোছানো রয়েছে।

একটি স্প্রাইটের বোতল রয়েছে।

একটি চেয়ার রয়েছে কালো এবং লাল রঙের।